আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি সেলুনের দোকান এই দোকানের ভেতরে লাইট জ্বলছে এবং এখানে যে নাপিত আছে তিনি একজনের চুল কেটে দিচ্ছে।

এ এই ফটো টি আমরা দেখতে পাচ্ছি সেখানে একজন লোক বিছানাই শুয়ে আছে এবং তার গায়ে তৈলা দেওয়া আছে।

এবং একজন লোক সেই লোকটার গায়ে অনেক গুলো মেশিন দিয়ে কিছু একটা করছে এবং পাশে একটি জানালা রয়েছে জানালাই পর্দা দেওয়া আছে | কিন্তু পর্দাটি খোলা আছে ।

এই যে এই আমরা ফটো -টি দেখতে পাচ্ছি সেখানে একজন লোক বসে আছে এবং উ সেই দোকানটি দেখে মনে হচ্ছে এটি একটি মেডিক্যাল শপ ।

এই যে আমরা এই ফটোটি দেখতে পাচ্ছি এখানে একজন লোক একটি মহিলা এবং একটি বাচ্চাকে নিয়ে বাইকে যা--

এবং আরেকটি বাইকে একজন লোক সাদা শার্ট পড়ে যায় এখানে আমরা একটি অটো রিক্সাও দেখতে পাচ্ছে এবং অটো রিক্সার পাশে একটি মারুতিও আছ--

এই এ.টি.এম. ঘরের পাশে একজনগার্ড ও দাঁড়িয়ে আছেএবং সেইখানেএকজন লোক সাদা শার্ট এবং জিন্স পড়ে দাঁড়িয়ে আছে এবং ব্যাংক এর বাইরে অনেকগুলি বাইক স্কুটি দাঁড়িয়ে আছে।